এবং দুজন মানুষকে দেখা যাচ্ছে দেবদারু গাছ দেখা যাচ্ছে।

আর গ্রীল এর মতো করে ডিজাইন করা গেট করা।

বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে অনেক মানুষের ভিড় এস.এস.সির এর অ্যাড দেখা যাচ্ছে।

এবং ঘাস রয়েছে দেখা যাচ্ছে আর দূরে একটি আহ সাদা রঙের বিল্ডিং ও দেখা যাচ্ছে।

কলেজ এরগেট টি ব্লু কালার এর গেট বন্ধ রয়েছে।

''দূর থেকে''''ছবি বলে ছোট লাগছে এবং মন্দিরের পাশে বিল্ডিং ও গাছ দেখা যাচ্ছে।''

এবং চার-টে- ছেলে সামনেই দাঁড়ানো এবং আরও--